সামনে একটি বসবার সোফা আছে দূরে কিছু যন্ত্রপাতি চেয়ার টেবিল দেখতে পাওয়া যাচ্ছে

সামনে একটি দোকান রয়েছে দোকানের উপরে দোকানের নামটি বড় বড় অক্ষরে লেখা আছে।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

জলাশয়ে অনেক নৌকো দাঁড় করানো আছে। এবং নৌকো গুলি বিভিন্ন রঙের এবং বিভিন্ন সাইজ এর আছে।

এবং পাশ থেকে অনেক বক সারি সারি জল ছুয়ে উড়ে যাচ্ছে আকাশে একটি চিল উড়ছে।